তার জিনিসপত্র নিয়ে এবং আ আশেপাশে অনেকগুলি ছোট ছোট ফ্রুট শপ রয়েছে এবং কেক চিপস এইসবও রাখা আছে দোকানগুলিতে একজন মহিলাকেও দেখা যাচ্ছে এখানে ।

চক্ষু পরীক্ষা হয় বিভিন্ন অ্যা রোগের জন্য বিভিন্ন রকম আলাদা আলাদা ডাক্তার এখানে আছে আসেন ।

এটি একটি মসজিদ যেখানে মুসলিমরা আল্লার জন্য নামাজ পড়তে যান এখানে আ উম--

অ্যা মিনিমাম এখানে সাত আট জন বা দশ জন মিলে কাজ করতে দেখা যাচ্ছে।